নীচে একটি সাইনবোর্ড দেখতে পাচ্ছি যেখানে লেখা আছে শংকর অপটিক সেন্টার ।

ভিতরে একজন ব্যক্তিকে লক্ষ্য করা যাচ্ছে।

পাশে কয়েকটি বাইক পার্কিং করে রাখা আছে।

দূরে একটি টং ঘরের মতো রয়েছে।

এখানে একটি শহর বা আধা শহুরে এলাকা দেখানো হয়েছে যেখানে একটি রাস্তার দৃশ্য ভালো করে দেখানো হয়েছে।

বিল্ডিংটিতে কিছু সাইনবোর্ড লাগানো আছে।

দোকানে বিভিন্ন প্রকার এ্যাকুইরিয়াম সংক্রান্ত পণ্যর সরঞ্জাম রয়েছে।

শোরুমটিতে ইয়াম্মা কথাটি লেখা আছে।

অফিসের প্রবেশদ্বারে একটি কাচ দেখতে পাচ্ছি যেখানে প্রতিফলিত হচ্ছে।

এখানে একজন ব্যক্তিকে দেখা যাচ্ছেন দিনি পকেটে হাত রেখে দাঁড়িয়ে আছেন।

সামনে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে এবং ভেতরে ও বাইরে আরও কয়েকজন বসে আছে।

দুটি আলাদা সিঙ্গেল বেড রয়েছে যেখানে সাদা ও লাল রঙের চাঁদর বেছানো আছে।

দেওয়ালে কিছু পোস্টার ও বিজ্ঞাপন লাগানো আছে।

ডান পাশে একটি কোকোকোলার রেফ্রিজারেটর রয়েছে।

মেঝেতে খয়েরি রঙের টাইলস বেছানো আছে।

উপরে কিছু ইলেকট্রিকের তার ঝুলছে।

সামনে একটি সাদা রংয়ের কার দেখতে পাচ্ছি পাশে একটি মসজিদের মতো দেখতে পাচ্ছি।

সামনে একটি খোলা খেতের মতো রয়েছে যেখানে সবুজ কিছু গাছপালা দেখা যাচ্ছে।

আকাশের রং সাদা পরিষ্কার দিনের বেলার ছবি।

ছবিটি দিনের বেলার ছবি হবে।

ছবিতে একটি নৃত্য প্রদর্শনীর মঞ্চ দেখানো হয়েছে।

ছবিতে একটি রাতের বেলার দৃশ্য দেখানো হয়েছে যেখানে বিভিন্ন ছাউনি দেওয়া টাউনঘর দেখতে পাচ্ছি।